এখানে বাইক কার বড় বড় গাড়ি পেট্রোল ও গাড়িতে পেট্রোল ভরার জন্য এসেছে।

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ঘরের ভেতরে মানে এটি কোনো অনুষ্ঠানের ছবি। এখানে--

এটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি কোন শপিং মল এর ভেতরের ছবি ।এখানে তাকের মধ্যে দেখা যাচ্ছে যে হ্যান্ডওয়াশ ।